বেশ সুন্দর লাগছে অনেক দিন ধরেই পড়ে আছে মনে হচ্ছে সেজন্য শ্যাওলা টাইপ -এর ভর্তি হয়ে গেছে। আশেপাশে বেশ ভাল --